অনেক ঝোলানো যারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা আপনারা অনেক ভালো করে দেখতে পাচ্ছেন।

ওধার থেকে লোকরা আসছে ওধার থেকে যাচ্ছে যেমন দেখতে পাচ্ছেন আপনারা অনেক ভালো তুলেছেন।

খুব ভাল করে তুলেছেন করেছেন অনেক ভালো দেখতে পাচ্ছেন আংগঠি উপরে কিছু লিখা আছে-এ--

দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা খুব ভালো যত্ন করে তুলেছে--

মেলার যেয়েছ জিনিস দেখতে পাচ্ছো বন্ধুরা অনেক ছেলারা মেয়েরা এখানে এসেছে ভেতরে অনেক ভালো দেখতে পাচ্ছেন অনেক ভালো করে ছবিটা তুলেছে।

এই স্টোর বটে দেখতে পাচ্ছেন লিখা আছে ভাল করে দেখতে পাচ্ছেনা বন্ধুরা আপনারা --

ছেলেরা চান করছেে-এ-এ অনেক দেখতে পাচ্ছেন ছেলেরা ওই ধার থেকে ও ধার যাচ্ছে একটি পুল দেখতে পাচ্ছেন। যে অনেক ভালো দেখতে পাচ্ছেন

হোটেল এ টাইলস মারা আছে স্কুল -এ স্কুল -এ যাচ্ছেন দেখতে পাচ্ছেন --